সামনে অনেকগুলো মানুষকে চেয়ারের মধ্যে বসে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।

উপরে লাল রঙ্গের কতগুলো লাইট এখানে জ্বলে থাকতে দেখা যাচ্ছে।

আমি এখানে একটি নার্সারীর ছবি দেখতে পাচ্ছি।

অনেক বড় একটি এস্টেজ এখানে লক্ষ করা যাচ্ছে।

এস্টেজের উপরে একটি সাদা রঙ্গের সিংহাসন বসানো রয়েছে।

গাছের তলায় একটি কালো শার্ট পরা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

বিল্ডিং -এর চারপাশে অনেকগুলি গাছ এখানে লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে একটি অনেক বড়ো চিলড্রেন পার্ক -এর ছবি দেখতে পাচ্ছি।

উপরে লেখা রয়েছে দিয়া টেইলার্স ।

আমি এখানে একটি অনেক বড়ো মন্দিরের ছবি দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি ইয়োগা সেন্টারের ছবি দেখতে পাচ্ছি।

অনেকগুলো মানুষকে এখানে ইয়োগা করতে লক্ষ্য করা যাচ্ছে।

পাথরের ভিতরে দুইটি ছেলেকে এখানে দেখা যাচ্ছে।

আমি এখানে একটি কৃষক বাজারের ছবি দেখতে পাচ্ছি।

উপরে বাংলা দিয়ে লেখা রয়েছে আলিপুরদুয়ার দুই নং কৃষক বাজার।

কয়েকটি মূর্তির ছবির উপর মালা ঝুলানো রয়েছে।

এটিএমের সামনে একটি টেম্পো গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে।

মাঝখানে একটি অনেক বড়ো গাছ এখানে রয়েছে।

ছবিতে ডান দিকে সুইচবোর্ড -এর ওপরে একটি ওষুধের বোতল এখানে রাখা আছে।

ঘরটির দেওয়ালের পিছনে একটি কালো রঙ্গের ছবি লাগানো রয়েছে।

এস্টেজের -এর নীচে এখানে কালারফুল কার্পেট বিছানো রয়েছে।

দোকানটির ভিতরে ও বাইরে হলুদ নীল রঙ্গের বেলুন লাগানো রয়েছে।

দুইটি মানুষকে এখানে বসে থাকতে লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে একটি পিচের রাস্তা লক্ষ্য করতে পারতেছি।

রাস্তার ডানদিকে একটি মহিলাকে বসে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটি মুদি দোকানের ছবি দেখতে পাচ্ছি।

মাঝখানে দুইটি লাল রঙের কাপড় এখানে লক্ষ্য করা যাচ্ছে।

অনেক বড় একটি ইলেকট্রনিকস শপ এখানে দেখা যাচ্ছে।

আমি এখানে একটি ছোট্ট মন্দিরের ছবি দেখতে পাচ্ছি।

বিল্ডিং -য়ের সামনে জলের মধ্যে লাইট -এর ছায়া লক্ষ করা যাচ্ছে।